এটি একটি ঘোরার জায়গা রয়েছে ।

কিছু লোকও আছে দেখছে খেলার মাঠের মধ্যে মাঠের বাইরে থেকে -এ একটি গাড়িও পাঁক করা রয়েছে রাস্তায় এটাই রয়েছে ।

পাশে খাবারের টেবিল ফেবিল রয়েছে। কতলোক যাতায়ত করছে। মানুষ জন রয়েছে এখানে।

জানলা দেখানো হচ্ছে। জানলার নীচে কাঁচ লাগান হয়েছে ।

এটি একটি পেট্রল পাম্প রয়েছে। এখানে কিছু গাড়ি রয়েছে পেট্রল পাম্প -এ পেট্রল ভরার জন্য এসেছে এরা ।